কট্রেস ফার্নিচার অনেক কিছু এক জায়গাতেই পাওয়া যায় ।

এ বস্তা লুয়েতে লোকের জন্য তিনডা কাপড় তথা ঘুমানোর জন্যে মশারি কম্বল কাঁথা--

মম চালিকে প্রার্থনা করে তার সাথে নিজের সমস্যা গুলো বা সুখ গুলো ভগবানের সাথে--

ইটা একটা মজ্জিত । যেখানে মুসুলমান লোকে এসে--

আরো তার পশে অনেক গুলো লোক দাঁড়িয়ে গাড়ি পার্কিং করে রাখা রয়েছে।

আরো তার সাথে অনেক গুলো রুম আছে।

এটি একটা মনিস্ট্রি । যেখানে বুদ্ধধর্মের লোকে এসে নিজের আরোধা দেবতা কে--

যে টলং দিয়ে লোকে হেটে বা গাড়ি করে--

এখানে একটা বিয়ে বাড়িতে লোকে দাঁড়িয়ে ফটো তুলছেন এবং সবে সুন্দর করে সেজে গুঁজে--